চন্দ্রগুপ মৌর্য্য ছিলেন ভারতের সম্রাট এটিকে চন্দ্রগুপ্ত নামে ও সম্বোধন করা হয়, তারা মৌর্য সাম্ৰাজ্য মৌর্য রাজ বংশ প্রতিষ্ঠাতা করেন। চন্দ্রগুপ্ত সমগ্র ভারতবর্ষ কে একটি সাম্রাজ্যের অধীনে আনতে সফল হন। তার মন্ত্রী চানক্যর সহায়তায় তিনি রাজা মহানন্দ আর নন্দ বংশ কে ধংস করেন, পাটনার রাজধানী স্থাপন করেন এবং সমগ্র ভারতকে পরাধীন করেন। তার রাজ্য আফগানিস্তান বিহার কাথিওয়ার এবং পাঞ্জাব ইত্যাদি দেশ গুলো জড়িত ছিল। চন্দ্রগুপ্ত গ্রিক রাজা সেলুকাস এর কন্যা কে বিয়ে করেছিলেন। মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্তের সুন্দর কাহিনী পাওয়া যায়। এই বিতি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহন করে এবং, দুশো আঠান্নব্বই খ্রষ্টপূর্বাব্দে ত্যাগ করেন বনবাসী হয়েছেন। চন্দ্রগুপ্তের সেনাবাহিনীর সংখ্যা ছিল, ছয় লাখ নব্বই হাজার। তার পুত্র, বিন্দুসারও প্রতাবি মহারাজ হন। তিনশ বাইশ থেকে তিনশ আটানব্বই এর বেশি পূর্বসুরি নন্দ সাম্রাজ্যের

পত্নী প্রতি

পরিবারে মৌর্য রাজ্ বংশ মৌর্য সাম্রাজ্য মৌর্য রাজ্ বংশ তিনশো বাইশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব ছিল প্রাচীন ভারতের একটি রাজবংশ। তিনি একশো সাইতিরিশ বছর ভারত শাসন করেন এই প্রতিষ্ঠার কৃতিত্ত্ব চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রী কৌটল্য কে, তিনি নন্দ রাজ্ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরাজিত সম্রাট ঘনানন্দ পূর্বে ম্গধ রাজ্যে গঙ্গা নদী সমুখ বর্তমান বিহার ও বাংলা, থেকে এই সাম্রাজ্যের উৎপত্তি। এর রাজধানী ছিল পাটলিপুত্র। আজকে পাটনা শহরের কাছে। চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ তিনি ঊনিশ হাজার দশ সালে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দ্রুত পশ্চিম দিকে তার সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি আলেকজেন্ডার এর আক্রমনের পরে, উদ্ভিত্ত অনেক

অশোকের রাজত্ব কালে মৌর্য রাজবংশের ব্যাপক প্রসার ঘটে। point right বিন্দুসার রাজত্ব কাল দুশো আঠানব্বই থেকে দুশো বাহাত্তর টি ছিলেন মধ্যে রাজ্ বংশের একজন রাজা তিনি ই ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার সিন্ধু সেনার এবং মাদ্রাসা নামে ও পরিচিত। বিন্দুসার ছিলেন মহান মৌর্য সম্রাট অশোকের পিতা চন্দ্রগুপ্ত মৌর্য ও পুত্র বিন্দুসার একটি মোটামুটি পুরো রাজ্যের উত্তরাধিকারী হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতের কোরাজ্ রাজ্য বিস্তার করেন চাণক্য তার সময়ে ও প্রধান মন্ত্রী ছিলেন বিন্দুসারের শাসনামলে তৎ তৎশিলদার জনগণ বিদ্রোহ করেছিল। প্রথম বিদ্রোহ হয়েছিল বিন্দুসারের জেষ্ঠ্য পুত্র সুসিমার দুঃশাসন এর কারণে, দ্বিতীয় বিদ্রোহের কারণ অজানা কবি বিন্দুসারের পুত্র অশোক এটিকে দমন করেছিলেন।

এবং মহান রাজা অশোকের পিতা পিতার পুত্র এবং পুত্রের পিতা হিসাবে পরিচিত। সহযোগী দেবানগরী অশোক মগধের মধ্য রাজবংশে বিন্দুসারের পুত্র একজন বিখ্যাত রাজা যিনি ছিলেন চন্দ্রগুপ্তের নাতি। তার পুরোনাম অশোক বদ্ধমান। বৌদ্ধ ধর্মের ইতিহাসে একে মহিমাতেয়া করেছে। অশোক শুধু ভারতের নয় বরং তিনি ছিলেন বিশ্বের একজন মহাশাসক। অশোক প্রথমে ব্রাহ্মণ এবং শৈব ছিলেন,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 এতে রাজনৈতিক ও ধর্মীয় আদেশ খোদাই ছিল। তার রাজত্বের অষ্টাদশ বছরে তিনি বৌদ্ধ ধর্মের একটি বিশাল সমাবেশ করেন এবং তার, পরে তিনি লঙ্কা ও অন্নান্য দেশে প্রচারক পাঠান এবং সহিংষুতা বন্ধের নির্দেশ দেন আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত মোট বেশ তার অধীন ছিল। গুরু রামদাস জীর জীবন। আপনি মিষ্টি কথা বলেন।

প্রমান দেখার জন্য একটি মঞ্চ তৈরি করতে বলেন গুরু সাহেবজী তার বড়ো জামাতা রামজী এবং ছোট জেঠাজী কে আশ্রম তৈরি করতে বলেছিলেন। গুরুজীর বার বার বার অপবিত্রতার রামজী রাগান্নিত হয়েছিলেন। কিন্তু জেঠাজী দুবার অপবৃত্ত হওয়ার পরেও খুব বিনয়ের সাথে বলেছিলেন, আমি অজ্ঞ এবং ভুলে যাওয়া কিন্তু আপনি দয়ালু এটা আমার অজ্ঞতা যে তুমি আমাকে বুঝিয়েছো। তোমার কথা আমি ভালো ভাবে বুঝতে পারিনা। গুরুরাম দাস জীর নম্রতার আর একটি প্রমান ইতিহাসে পাওয়া যায়। যে যখন গুরু নানক সাহেবের বড়ো ছেলে বাবা শ্রীচাঁদজী তাকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি এতো লম্বা দাড়ি রাখেন তখন তিনি বলেছিলেন যে তার মতো পুড়ো মুখের পা ঝাডূ দিতে হবে বাবাজী মুখ মুগ্ধ হয়ে বললেন, তোমার মহিমার কথা আগেও অনেক শুনেছি, এখন দেখেছে। গুরু রামদাস জির জন্ম চুনামান্ডি লাহোর চব্বিসে সেপ্টেম্বর পনেরোশো চৌত্রিশ, পিতা হরিদাসজী এবং মা দয়াজী গুরগাজি এবং জ্যোতি জ্যোতি। সেপ্টেম্বরের পনেরোশ চুয়াত্তর এবং first সেপ্টেম্বর পনেরোশো একাশি বয়স সাতচল্লিশ বছর এবং গুরগা্জি মোট সাত বছর। পরিবার বিবাহ ফেব্রুয়ারি পনেরোশো তিপান্ন লাহোর মাতা তাহনিজি শ্রীগুরু অমরদাস এর কনিষ্ঠ কন্যা তিন প্রভু চার পনেরোশো আঠান্ন মহাদেব পনেরোশো ষাট এবং অর্জন দেবজী পনেরোশো তেষট্টি অমৃতসর সাহেব বৃত্তি স্থাপন করেছিলেন। আকবরী কাজেরারা পিন্ড কুন্ড এর জমিদার এর কাছ থেকে সাতশো টাকা পাঁচশো বিঘা জমি কিনে ছিলেন পনেরোশো চুয়াত্তর সা্লে, গরু কার্য অমৃতসর সাহেবের ভিত্তি স্থাপন করা হয়ে ছিল এবং পনেরোশো সাতাত্তর সালে জলাধারটি শুরু হয়েছিল শ্রী গুরু রামদাস জীর প্রথম নাম। শ্রী গুরু রামদাসজির প্রথম নাম ছিল জেঠা এবং তিনি এমন ভাবে ব্যবহার করেছিলেন যে তার বয়স, ষাট বছর পর্যন্ত তার মাথায় মায়ের ছায়া ছিল না এবং তার বাবা ও মারা যান। আত্মিয়রা মুখ ফিরিয়ে নিলো এবং লাহোর থেকে কেউই আব্জিকে সাহায্য করেনি। কিন্তু আব্জীর পিসিমা আব্জিকে নিয়ে আসেন। উনি আর্থিক ভাবে দরিদ্র ছিল যার কারনে তার ছোট ভাই ও বোন কে, লালন পালন এর বোঝা অব্জীর মাথায় পড়ে। তিনি আটের মধ্যেই ফিরবেন এবং ছাড়ালে বরং কাজ শুরু করেন এবং কারোর কাছে হাত বাড়ান নি। ইতিহাস, পনেরো একতালি পনেরোশো একতাল্লিশ সালে জেঠা জী বাসাতে আসেন এবং পনেরোশো,

এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত সম্পূর্নু আনুগত্যর সাথে গুরুবারির সেবা করে ছিলেন এবং চতুর্থ গুরু হিসেবে গুরু নানক সাহেবজীর সিংহা সিংহাসনে বসে ছিলেন। ইতিহাস বলে, যে একদিন গুরু অমরদাসজি বাড়িতে তার কন্যা বীবী বাণীর সম্পর্কের কথা ভাবছিলেন হঠাৎ জেঠাজী কে দেখেন, তিনি মাটি,

বলেছিলেন যে এটি এমনই হয় এবং তার কন্যা বাণীজী কে নিজের সাথে বিবাহ বন্ধন করেছিলেন। গুরুসাহেব তার কন্যা বাণী এবং প্রথম জটা, জিতজী কে স্বামী স্ত্রী হিসাবে সেবায় নিয়োজিত দেখলে তিনি খুবুই খুশি হতেন। এই দিন গুলিতে গয়েন্দ্বালে বাউলির গাড়ি পরিষেবা অনুষ্ঠিত হয়েছিল যাতে, তিনি সংক্রিয়ভাবে অংশগ্রহন করে ছিলেন। প্রকৃতি এবং পরীক্ষা যদিও তিনি অমরদাসজীর জামাতা ছিলেন, তবুও জেঠা জী সারাদিন গুরু সাহেবের উপাসনায় দ্বিধা করেননি এবং সর্বদা গুরুর রূপ যিনি সেবা করতেন। তিনি তার অংশীদারদের কথা এবং তার মাথায় মাটির ঝুড়ি কোনো পাত্তা দেননি। বহন পরিষেবা চলতে থাকে এবং গুরু অমরদাসজীও বলেছিলেন, যে এটি মাটির ঝুড়ি নয়, রাজ্ যোগের ছাতা। এমনকি তার বড়ো ছেলে পৃথিবী চাঁদের বাড়াবাড়িতে ও তাকে খারাপ না বললে ও সবসময় সংসারের হাল ধরেছেন। আনন্দের সাথে রাখা হয়েছে আপনার জীবনে রাজ্য গুলো কি নয়। নম্রতা এবং ভালোবাসা, তা ছিল হবু নানকের রাজযোগ বিশেষ অলংকার উনি ছিলেন, ভেতর থেকে ভালোবাসার মুহূর্তের প্রতীক শ্রী গুরু অমরদাসজির প্রতি অগাধ শ্রদ্ধা এবং তার পূর্ণভক্তি ছিল, এবং সর্বদা তার কথা কে সুখ দুঃখ বলে মেনে নিয়ে তিনি হতেন তখন তারা বলেন গুরু তিক্ততা করলে মিষ্টি হবে তিনি ক্ষমা করলেও গুরুর মহিমাকৃত হবেন। এমন এম ফোর প্লাস সেভেন ফাইভ এইট মুগার ইয়ান বাঘার বুঝিয়ে দেবেন অনুভূত হবেন, প্রভু ঈশ্বর উনি আমার ঘুমানো মহি দ্বিতীয় কার সামনে যাবো। ফোর প্লাস তেরোশো একুস হরি অমৃত দহনে রতন রামরাজে অনুরাং কাশমতি কারা? কাঞ্চনু সাবিনা গুরুমুখী আমার মন হাসলেন অন্য সকলে জন্মগ্রহন করে। four slash চারশো ঊনপঞ্চাশ দাবি গুরু রামদাস ছিলেন দৃঢ সংকল্পের ভর। সিংহাসনের আরোহনের আগে গুরু অমরদাস লাহোর দরবারে চাকরি করতো অহংকার। আচার অনুষ্ঠান এবং গুরুর মত মতাদর্শের কারনে গুরুমতির কারণে জন্য পীড়িত করেছিল। গুরু অমরদাস এর বিরোধীরা রাজ্ দরবারে তার শিখ ধর্ম প্রচারের বিরুদ্ধে ধিগ্র দীর্ঘ ও প্রশস্ত অভিযোগ দায়ের করেছিল। গুরু রামদাসজীর অতন্ত বিস্তারিত ধৈর্য ও, নির্বিকতার সাথে সমস্ত আপত্তির উত্তর দিলেন। এই ভাবে বিরোধীদের পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল এবং আ আকবরের হৃদয়ে গড়ে ওঠা শিখ, সত্য ও গুরুমত নীতি প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তার বাণীতে তিনি ভ্রম কলা ভন্ড পরনিন্দা ও অহংকারীরা নিন্দা করেছেন। তারা ভালো কথা বলেছেন। এমনকি তাদের নিজের ছেলে কৃতিকারকেও বলেছন গুরু শিখ গুরু রামদাস জীর ধীর বিশ্বাস যে ভিতর অন্তরে গুরুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না থাকলে সে সমস্ত হৃদয় দিয়ে সেবা করতে পারে না তাই তিনি গুরু অমরদাস কে ভগবানের মতো বিশ্বাস করেতন। তখন তারা বলে তারা বলেন হাউ পানি ককাপিয়াস সাধু আগাই কাকমালি মালি ধুরি মুখ লাগিয়ে এই সংকল্পের কারণে তিনি ধন্য গুরু রামদাস হয়ে ছিলেন। কিন্তু তিনি তার অহং কে তার জীবনের পথে আসতে দেননি বরং,

হিলা গুরু সাহিত্যের মতো তিনিও গৃহ ধর্ম গ্রহন করতে বলেছিলেন। তবে তিনি ভ্রম ও মায়া থেকে দূরে থাকা জীবন নীতিটি নিম্ন রূপ ব্যাখ্যা করেছিলেন। জীবন্ত পদ্মে জল আছে। অর্থনাম তিনি আস্বস্ত করেছেন যে এটি ছাড়া জীবনের উদ্দেশ্য অর্জন করা যায় না। তবে জীবনের মৌলিক চাহিদা গুলি কে,

তারা এটাই প্রচার করেছে, গুরু শিখদের জন্য তার দেওয়া এই নির্দেশ আমাদের জন্য সর্বদা আলোর বাতি হয়। গুরু শেখ অখারে এবং একই কথা শেষে তিনি বলেছিলেন জিসণো দয়ালু ও ভাই মেরা গুরু শিখ গুরু উপদেশ, সুন ভাই জানু নানখু ধ্রুতি বাঙ্গাই অহরহ নম জ্প উদ্বিগ্ন বা মায়া থেকে বিচ্ছিন্ন ধন ধনসম্পদের প্রতি কোনো অনুরাগ ছিল না। কিন্তু করিত্বের পূজা করে সাহায্য করতেন। ইতিহাস বলে শেঠ জগৎ রামখাতা দিয়েছিলেন। একই সঙ্গে অভিভাবিদের দিয়েছিলেন এক মাই এর সাথে মুক্তোর মালা দিলো। কিন্তু নিজে নিজে বসা মালংকে দিলো। আকবর যখন সিলমোহর উপস্থাপন করেন তখন আব্জি একবারে বিরত করেন। আসা লোকদের মধ্যে অসৎ ব্যাবহার করা হয়েছিল। গুরুজী কখনো কখনো রাজপুত্র বা কখনো রাজার বন্ধুত্ব লাভের চেষ্টা করেননি। পৃষ্ঠপোষকতা,

যা একটি উন্মত্তের আবির্ভাব এবং গুরবানীতে নতুন শব্দের মাধ্যমে স্পষ্ট। শিখ গুরু গ্রন্থ সাহেব জীকে বাইশ বারের মধ্যে চার বার মূলত আব্জি হয়। এই সময়ে গুরু সুরমার বিজয় এবং নিন্দুক নিন্দুক, বখাটে ও পরচর্চাকারীদের পরাজয় দেখানো হয়েছে। গুরু সাহেব, শব্দ তৈরিতে বিশেষ দক্ষতা ছিল। এবং তিনি একজন শুস্ক মনিকারের মতো শব্দ গুলিকে নাগের মতো সঠিক জায়গায় রূট করতেন। দিতে অভস্ত অনেক নতুন শব্দের সূচনা তার কবিতা বৈশিষ্ট গুরবানীর কথা গুলো মুক্তোর মতো করা হয়। যেমন একজন মহিলা গলায় মালা পরেন, আপনি রাগ গুলিতে এতই পারদর্শী, যে আপনার স্তব গুরুগ্রন্থ সাহেব তৃষ্টির আগে ব্যবহৃত মোট একত্রিশটি রাগের মধ্যে পাওয়া যায়। এবং আব্জি শ্রী গুরু গ্রন্থ সাহেবের মোট ছয়শো আটত্রিশটি শব্দ রয়েছে। নিম্ন লিখিত শব্দের অজ্ঞাত ব্যবহার নিজেই একটি উদাহরণ হরি নামা হরি রঙ্গু হে হরি, রঙ্গু মাঝি থাই রাঙ্গু গুরি তুহাই হরি রঙ্গু চর্যা তার পর বহুরিমে খুবই ভাঙ্গি আমার মন। নাম হরি